আর জল দিয়ে গাড়িটাকে ধুয়ানর দিন।

সব বিভিন্ন ধরনরে ফুল দিয়ে রথ টাকে সাজানোয় ।

একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি সম্পূর্ণ হয়নি বাড়ির কাজ --

এম কাফে কাফে -এ-এটি দেখতে বেশ সুন্দর এটা একটু ছোট খাটো ক্যাফে টে।

তার আশেপাশে লোহার সব জিনিসপত্র রাখা রয়েছে।

এবং হচ্ছে বড়ো বড়ো বিল্ডিং রয়েছে দুপাশে।